উমঃ অনেক কিছু প্ল্যাকার্ড মারা আছে একটা বাইক আছে একটা স্কুটি আছে সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে টোটোর ওপরে অনেক কিছু মালপত্র রাখা আছে।

ওখানে টি.ভি. চলছে দেখছে। আর ভিতরে অনেক রকমের জিনিস আছে।

এটা একটা বসার জায়গা ও অ্যা ওখানে একটা বসার জায়গা আছে ওপরে টিনের চাল আছে সামনে অনেক গুলো দেওয়াল আছে পিছনে--

এখানে একটা প্লেন দাঁড়িয়ে আছে প্লেন থেকে অনেক রক অনেক মালপত্র নামাচ্ছে কিছু-উ-উ লোকেরা|

এবং অনেক লোক রাস্তা দিয়ে যাচ্ছে একটা টোটো যাচ্ছে অটো যাচ্ছে স্কুটি বাইক সাইকেল নানারকম যাচ্ছে।

রাস্তা থেকে অনেক লোক বাইক সাইকেল চালিয়ে যা--

জমিতে এদিকে অনেকগুলো পাখি আছে গরু-উ আছে।

মোটর - এ ইট ফিট গে উমঃ ইয়ে করে বসানো আছে মটর -টার রং আকাশি--

উম আর এ একটা এ টি.ভি আছে ওখানে-এ উমঃ কিছু জিনিসপত্র রাখার উম জায়গা আছে ।

উম টিনের চাল দিয়ে ঘেরা |

এটা একটা পার্ক পার্ক -এ উমঃ কিছু বাচ্চারা--

কি সুন্দর টবে ছোট ছোট গাছ বসানো আছে একটা মই আছে মইয়ের ওপরে গাছ আছ উ উ উঠে গাছ বসিয়েছে এদিকে দূরে কতো লোক গাছ--

টোটোটার রং বুলু কালার সেখানে একটা টোটো দেখা যাচ্ছে। লাল কালার -এর একটা ভ্যান আছে সাইকেল আছে ।

গাছপালাগুলো খুব সুন্দর সবুজ সবুজ এখানে পাহাড়টা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তৈরী করা হয়েছে পাহাড়ের ওপরে ছোট ছোট ঘাস জন্মেছে |